পুরো পদ্ম ফুলের মতন। খুব সুন্দর লাগছে সবুজ গোলাপি নীল বেগুনি সাদা রংয়ের --

আমরা দেখতে পারছি চোখের সামনে দুটি বাস । একটি সরকারি বাস এবং একটি প্রাইভেট বাস ।

অনেকটাই আলাদা দুটোই হচ্ছে ট্রাভেলিং বাস । একটি ভাড়া দিয়ে চলে আরেকটি হচ্ছে ট্রাভেলিং বাস যেটি ভাড়াতে নিতে হয়।

যেগুলো অসাধারণ দেখতে আনন কালার ব্ল্যাক এন্ড হোয়াট কালার -এর এত সুন্দর সুন্দর দৃশ্য।

কত সুন্দর রেস্টুরেন্ট । যেন টেবিল -টা দেখতে এত সুন্দর লাগছে ।

এখানে দেখছি কালো রংয়ের সুন্দর কাপ প্লেট -এর মধ্যে সুন্দর করে ডিম এর খাবার সাজানো রয়েছে --

এখানে কত সুন্দর দেখা যাচ্ছে একটি বড় বোর্ড ।

এখানে চোখের সামনে দেখা যাচ্ছে একটি বড় পাবলিক টয়লেট যেখানে মেন ওমেন --

মেল ফিমেল ছেলে-মেয়ে উভয়েই যেতে পারবে সুন্দর দেখতে এবং পরিষ্কার টয়লেট -টি চোখের সামনে দেখা যাচ্ছে যে একটি হাউসকিপিং -এর ছেলে ওইখানটায় পরিষ্কার করছে ।

আমি অনেক ধরনের অটো দেখেছি কিন্তু এরকম ধরনের অটো প্রথম বার দেখছি যে অটো -তে লেখা আছে টাকা থাকলে পকেটে জি এফ আসবে আসবে রকেট -এ বাহ --

নিশ্চয়ই বাড়ির জন্য দোকানদারি করতে গেছে। এটি একটি মুদিখানা সুন্দর একটি নামকরা দোকান। বাইরে একটা --

ওটা পেপসি -এর একটি বোতল এর জার রয়েছে যেখানে হয়তো পেপসি খেয়ে সবাই রাখে। দারুন লাগছে দেখ--

স্কুটি আর বাইক কার না ভাল লাগে।

সেন্টার যার ফোন নাম্বার টাও শো করা আছ--

ঠিক খুব বড় একটি ঘনজঙ্গলের ভেতরে মাঝ বরাবর একটি পুকুর রয়েছে। এই পুকুর থেকে উত্তাপ গরমের --

যেখানে তিনটি বালিশ রয়েছে দুটো সাদা বড় বালিশ এবং একটি ছোট বালিশ সবুজ রঙের এবং দেওয়ালে দুটো ছবি রয়েছে দারুন লাগছে দেখতে।